সম্ভবত কোনো-ও বুদ্ধ মন্দিরের সামনে এটা।

কতই না সময় কাটানো হতো সেখানে। কতই না বই পড়া হতো। কত বই পড়ার আশ্বাস বাকি থেকে যেত।

পাহাড়। কতই না পছন্দের জায়গা মানুষের।

চেনাজানা নদী বলতেই সেই গঙ্গার কথা মনে পরে। যেখানে বোর্ড -এ করে কতই না ঘোরা হয়েছে বন্ধুদের সাথে--

সে কতই না ভালো দৃশ্য কতই না ভালো সময়। যেগুলো হয়তো কোনোদিন জীবন থেকে মোছা যাবে না আর কখনো।

যায় সেখানে ঘুরতে বেশ কিছুদিন ভালো সময় কাটাতে। নানান রকম নতুন রকম দৃশ্য দেখতে। মানুষের মন ভালো করে দেয়ার মতো।

প্রচুর ছেলেদের ভবিষ্যত ভালো করার একটা জায়গা। উ প্রচুর ছেলে এই রামকৃষ্ণ মিশন -এ গিয়ে--

মেঘলা আকাশ। প্রত্যেকটা ফটোগ্রাফার -এর একটা চাহিদার জিনিস। এই ওয়েদারে ঠিক বৃষ্টির আগেই এমন ওয়েদার দেখতে পেলে প্রত্যেকটা ফটোগ্রাফার -ই ক্যামেরা নিয়ে বেরিয়ে যায় চচস যাতে সে কিছু ভাল ছবি তুলতে পারে।

সকালবেলা এমন বাজারে গিয়ে একদম টাটকা মাছ কিনে বাড়িতে এসে রান্না না করলে সে বাঙালি আর কি বাঙালি?

সিগন্যাল -এ প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে।

তারা তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে পরবে।

বাঃ আমরা জ্বালাই কালী পুজোর সন্ধ্যেয় যখন আমাদের--

টবে হয়তো বা হয়তো বাড়ির ছাদে সুন্দর করে রাখলে যেমন দেখতেও ভালো লাগে। তেমন একটা মন ভালো করার ব্যাপারও থাকে তার মধ্যে।

কত লোকের রোজকার আনাগোনার জায়গা।